scilab ব্যবহার করে file handling এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
নিম্নলিখিত ফাংশনের সাথে file handling
write ফাংশন read ফাংশন
mopen mclose
প্রদর্শন করতে আমি ব্যবহার করছি সংস্থাপিত scilab সংস্করণ 533 for সাথে ubuntu linux 1204 operating system
আপনার scilab এর মৌলিক জ্ঞান থাকা উচিত
না হলে প্রাসঙ্গিক spoken tutorials জন্য spoken hyphen tutorial dot org তে যান
এখন আমরা scilab এর কিছু ফাংশন দেখব যা file handling এর জন্য উপযোগী
file handling এ এগুলি অন্তর্ভুক্ত:
write ফাংশন দ্বারা একটি file লেখা
read ফাংশন দ্বারা একটি file থেকে পড়া
mopen ফাংশন দ্বারা বিদ্যমান file খোলা এবং
mclose ফাংশন দ্বারা ইতিমধ্যে খোলা file বন্ধ করা
এখন file data লেখা দিয়ে শুরু করি
এই উদ্দেশ্যের জন্য write command ব্যবহার করা হয়
scilab console window খুলি
এর সাথে শুরু করতে রেন্ডম সংখ্যার একটি matrix তৈরী করি
লিখুন: random underscore matrix is equal to rand bracket 20 comma 1 bracket বন্ধ করুন semicolon এবং enter টিপুন
এখন বর্তমান কার্যকর directory যাচাই করি
লিখুন pwd
আমার ক্ষেত্রে বর্তমান কার্যকর directory হল slash home slash fossee
নিশ্চিত করুন যে এই commands নিস্পাদন করার আগে সেই ডিরেক্টরিতে আছেন যেখানে read এবং write করার অনুমতি রয়েছে
এখন আমরা write command ব্যবহার করে text file ভ্যারিয়েবল random underscore matrix এর বিষয়বস্তু লিখব
লিখুন write বন্ধনীতে উদ্ধৃতিতে random ড্যাশ numbers dot txt উদ্ধৃতি বন্ধ করুন comma random underscore matrix বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
এখন দেখি যে এই file তৈরী হয়েছে কিনা
আমি scilab console window minimize করব
এবং সেই file খুলবো যা আমার কম্পিউটারের fossee ডিরেক্টরিতে তৈরী এবং সংরক্ষণ করা হবে
আপনি দেখতে পারেন ভ্যারিয়েবল random underscore matrix থেকে ডেটা text file random dash numbers dot txt তে লেখা হয়েছে
আমি এই file বন্ধ করব
scilab console ফিরে আসি
এখন আমরা দেখব যে একটি file থেকে ডেটা কিভাবে পড়ে
এইজন্য আমরা read command নিম্নের মত প্রয়োগ করব:
লিখুন: new underscore vector is equal to read বন্ধনীতে উদ্ধৃতিতে random ড্যাশ numbers dot txt উদ্ধৃতি বন্ধ করুন comma 20 comma 1 বন্ধনী বন্ধ করুন এবং enter টিপুন
read command argument উল্লিখিত file থেকে সকল তথ্য পড়ে
এই ক্ষেত্রে random dash numbers dot txt
এবং ভ্যারিয়েবল new underscore vector এ সংরক্ষিত করে
প্রদর্শন অব্যাহত রাখতে enter লিখুন
আমরা উপরোক্ত command নীচের মত পরিবর্তন করি:
new underscore vector is equal to read বন্ধনীতে উদ্ধৃতিতে random ড্যাশ numbers dot txt comma 19 comma 1
read command এই argument উল্লিখিত file থেকে শুধু 19 ডেটা ভ্যালুই পড়ে
যেমনকি এই ক্ষেত্রে random dash numbers dot txt
এবং ভ্যারিয়েবল new underscore vector এ সংরক্ষণ করে
এই command scilab console দিন এবং output যাচাই করুন
এখন mopen ফাংশন সম্পর্কে দেখি:
fd = mopen বন্ধনীতে filename comma mode
mopen command একটি বিদ্যমান file খুলতে উপযোগী যা একভাবে c fopen পদ্ধতির অনুকুল
mode একটি ক্যারাক্টার string যা নিয়ন্ত্রণ করে যে file নিম্নের জন্য খোলে হয়েছে কিনা:
r = পড়ার জন্য file খোলে
rb = পড়ার জন্য একটি binary file খোলে
rt = পড়ার জন্য একটি text file খোলে
w = লেখার জন্য একটি নতুন file তৈরী করে বা file খোলে এবং শূন্য দৈর্ঘ্যের জন্য কাটছাঁট করে
wb = লেখার জন্য একটি নতুন binary file তৈরী করে wb file খোলে এবং শূন্য দৈর্ঘ্যের জন্য কাটছাঁট করে
wt = লেখার জন্য একটি text binary file তৈরী করে wt file খোলে এবং শূন্য দৈর্ঘ্যের জন্য কাটছাঁট করে
a বা ab = যোগ করে file শেষে লেখার জন্য file খোলে বা লেখার জন্য file তৈরী করে
r + b r + b = আপডেটের জন্য একটি file তৈরী করে
উদাহরণস্বরূপ fd underscore r is equal to mopen randomnumbers rt
উপরোক্ত command text এবং read only mode mode randomnumbers খোলে
mclose বন্ধনীতে fd:
mopen ব্যবহার করে খোলা file বন্ধ করা
যেখানে fd খোলা file জন্য file descriptor
fd বাদ file mclose অন্তিম খোলা file বন্ধ করে
এই tutorial জন্য এতটাই
আমরা শিখেছি নিম্নলিখিত ফাংশনের সাথে file handling
write ফাংশন
read ফাংশন
mopen mclose
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য contact at spokentutorial org তে ইমেল করুন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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ